খাবারের চাহিদা মেটাতে মানুষ সকালবেলা বাজার করতে যায় ।

উপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি ফুলের মালা।

এই মন্দিরটি প্রায় ধ্বংসা অবস্থা হয়ে গেছে।

এই গাড়িতে মোট চার জন যাত্রী আরামসে যাতায়াত করতে পারে। এই যাত্রীগুলি ।

এরম ক্ষেত গ্রামেগঞ্জে দেখা যায়।

যাতে মানুষ কোনো অসুবিধা ছাড়াই--

ওপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি কনস্ট্রাকশন ।